নমস্কার আমি প্রতিটি looping স্টেটমেন্টের জন্য পৃথক tutorials তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি
আমি এটি সহজ রাখতে চাই প্রসঙ্গ হিসাবে এটি দরকারী হবে এছাড়াও যদি আপনি দেখতে চান যে একটি নির্দিষ্ট loop কিভাবে কাজ করে
in tutorial আমরা while loop সম্পর্কে জানবো
while loop লুপের শুরুতে একটি শর্ত যাচাই করে এবং এই শর্ত ঠিক না ভুল এর উপর নির্ভর করে code নির্বাহ করে
উদাহরণস্বরূপ আমি এখানে আমার while loop শুরু করব এবং এটি হল শর্ত এবং এটি আমার block
আমি আমার ব্লককে তরঙ্গায়িত বন্ধনীর মধ্যে প্রদর্শন করব
এখানে আমার শর্ত এখন if statementএ উদাহরণস্বরূপ my 1 == 1 ব্যবহার করেছি
এখন আমি যদি এখানে test বা loop বলি
এখানে একটি loop আছে এবং তারপর একটি break এখন কি হবে যতক্ষণ 1 = 1 এটি একটি loop বানাবে
যদি আমি এখানে কিছু করি এটি চেষ্টা করি
সম্ভবত আপনার browser কাজ করা বন্ধ করে দেবে কারণ loop ততক্ষণ পুনরাবৃত্তি হবে যতক্ষণ 1 = 1 এবং অসীম বারের জন্য 1 সর্বদা 1 এর সমান হবে
তাই যেহেতু loop সর্বদা পুনরাবৃত্তি হবে আপনার browser crash হবে
চলুন বলি যখন একটি ভ্যারিয়েবল num is smaller or equal to 10 num 10 এর থেকে ছোট বা সমান এবং echo মধ্যে আমি বলতে পারিnum ++
++ একটি আঙ্কিক operator এবং এটি মূলত কি করে এটি num কে 1 থেকে বাড়ায় এটি num = num + 1 লেখার সমান
সুতরাং এটি num নেয় এবং বলে যে এটি num + 1 মানের সমান
সুতরাং এটিও একটি আঙ্কিক operator so ঘটতে যাচ্ছে so হল
আমরা বলতে যাচ্ছি num lesser than or equal to 10 num 10 এর থেকে ছোট বা সমান যদি হ্যাঁ তাহলে echo loop এবং তারপর বলুন ভ্যারিয়েবল num we 1 যোগ করতে
কিন্তু বাস্তবে আমরা কি করব যে এই সময় num = 1 বানাই সুতরাং 1 we loop একবার হয় তারপর এটি 2 এর সমান হবে তারপর 3 তারপর 4 এইভাবে 10 পর্যন্ত এবং তারপর এটি থেমে যাবে
এরপর নীচে যে code বাকি আছে তা এগোবে
তাই আমরা okay 1 বলি এবং দেখি আমরা কি পাই আমরা একটি loop পেয়েছি 12345678910 বার
এখন একে অধিক আকর্ষণীয় করার জন্য আমি loop 1 বলবো এবং num কে ওটির শেষে যুক্ত করবো
এটিকে সহজ করি এবং ভিতরে num বলিএটা ওটিকে পড়তে অনেক সহজ করবে
আমি loop 1 বলবো এবং 1 যোগ করব এবং তারপর loop 2 বলবো এবং আবার একটি 1 যোগ করব; এটি loop 3 আমি এইভাবে 1 থেকে 10 পর্যন্ত যোগ করবো
চলুন এটি খুলি এবং refresh করি এবং এটি হল আপনি loop 123 এইভাবে 10 পর্যন্ত পেয়ে গেছেন যেমনকি আপনি দেখতে পারেন
এখানে এই মানকে বদলে 100 করি refresh করুন আপনি দেখতে পারেন এটি একশ পর্যন্ত গেছে সংখ্যা যত বড় হবে এটি ততটাই লম্বা loop নেবে
6000 নেই এটি refresh করুন এটি কিছু সময় নেবে সেখানে আপনি 6000 পর্যন্ত চলে যান সুতরাং এটি এই পদ্ধতিতে খুব দক্ষ
আপনি এর চেষ্টা অ্যারের সাথে যুক্ত করে program তৈরীর জন্য করতে পারেন যা অ্যারের ভিতরের বর্ণমালাকে সামনে আনবে
আপনি একটি অ্যারের প্রতিটি মানকে সামনে আনার জন্য লুপ্সের ব্যবহার করতে পারেন
এটিকে শুধু একবার করুন আমি সম্ভবত এটিকে আমার একটি tutorial করবোকিন্তু বুনিয়াদি অধ্যায়ে নয়
যাইহোক এটি বুনিয়াদি গঠন আমি আপনাকে এও পরামর্শ দেই যে একটি ভ্যারিয়েবল max এখানে তৈরী করুন এবং আপনার সর্বোচ্চ মান এখানে রাখুন
এটি this একই lot করবে এটি শুধু বুঝতে সহজ হবে এবং আপনি সবকিছু এখানে ঘোষিত করতে পারেন এবং এটা ওটিকে নির্দেশ করবে
যদি আপনার কাছে একের অধিক loop আছে আমি এটিকে আমার program পাঠযোগ্যতা এবং নমনীয়তার জন্য পছন্দ করবো তাই ওটি while loop সংক্ষেপে এটি শুরুর শর্ত পরীক্ষা করে
যদি শর্ত ঠিক হয় তাহলে এটি code ব্লককে কার্যন্বিত করবে এবং আপনি এরকম কাজ করতে পারেন যেমন echo alpha
আপনার ভ্যারিয়েবলের বৃদ্ধি করা হচ্ছে নিশ্চিত করুন যে আপনি ভ্যারিয়েবলের বৃদ্ধি করেন অন্যথায় loop অসীমের জন্য হয়ে যাবে
আমি কৌশিক দত্ত tutorials অনুবাদ করেছি দেখার জন্য ধন্যবাদ